এটা একটা অফিস মনে হচ্ছে.

টিউবলাইটও আছে টেবিলের উপর ব্যাগগুলোও আছে .

একটা রুমের কোনার মধ্যে শিল্ড রাখা আছে.

রাত্রিবেলায় আছে এটা কোনও স্ট্রিট ফুড স্টলগুলো লাগানো আছে যেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটি স্টল লাগা দেখা যাচ্ছে.

বাইরে ঘরের সাইডে অনেকগুলো কার দাঁড়িয়ে আছে।

আর যে দাঁড়িয়ে আছে ও ব্লু গেঞ্জি হোয়াইট প্যান্ট .

এটা একটা ওয়ার্কশপ মনে হচ্ছে ওয়ার্কশপে একটা মিক্সচার মেশিন আছে .

আর পেছনদিকে তিনটি জানলা আছে তিনটি জানলাই বন্ধ আছে.

এটা একটা রে রেলিংয়ের শেড হচ্ছে সেডের ভেতরে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে ঘরের উপরে একটা জলের ট্যাংকি আছে।

গেটের পেছনে জঙ্গলের মধ্যে অনেক গাছ আছে.

রোডের পাশে এটা আপনার ধাবা-আ লেখা আছে .

ওর সাইডে একটা বড় পোস্টার আছে.

একটা টেবুল দেখা যাচ্ছে টেবুলের উপরে একটা বোতল আছে.

তার সামনে একটা রেক হচ্ছে রেকের সাম-মধ্যে অনেকগুলো বই আছে.

আর সামনে কিছু ছোট ছোট উ গাচ আছে .

দুটো লোক দাঁড়িয়ে আছে ওই সাইডে কাচের জানলাগুলো আছে.